আপিসে এসে দেখলো সেখানে রীতিমত যুদ্ধ আরম্ভ হয়ে গেছে । খাজাঞ্চিকে বলছে, তুমি কে? কে তোমাকে দেওয়ার হুকুম দিয়েছে? উহ যদি ঘড়ির দিকে চাও, সাড়ে ছ'টা বাজতে এখনো পাঁচ মিনিট দেরি । প্রায় দশ মিনিট আগে সিটি দেওয়া হয়ে গেছে। রক্ত যেন তার মাথায় চড়ে গেলো। সে পাকিয়ে খাজাঞ্চির নাকের ওপর এসে বললো, কোথাকার । কি হয়েছে আপনাদের? নতুন সাহেব এসে কণ্ঠস্বর দিলো। বলছে কি হয়েছে আপনাদের। সঙ্গে সঙ্গে সব চুপ হয়ে গেলো। আহ খাজাঞ্চি হাপ্ ছেড়ে বাঁচলো। বুড়ো খাজাঞ্চি, সে উৎসাহের সহিত বললো sir কাল থেকে অনেক কাজ- বাকি পরে আছে, গাড়ির loading শেষ হয় না, দশ নম্বর । বাধা দিয়ে, সাহেব বললো, সেই হিসেব আমি চাইনি। আমি জানতে চাই, এই গোলমাল কিসের জন্য?

সকাল সাড়ে ছটায় কাজ আরম্ব হবে। আসতে পাঁচ মিনিটের বেশি দেরি হলে, half day job কাটা যাবে। শীত কালের দিন sir । আর খাজাঞ্চি এসে ছটা কুড়ি মিনিটে- দশ মিনিট আগেই , বাঁশি দিতে হুকুম দিয়েছে। আমাদের কারোর খাওয়া হয় নি, sir মুখের চা পর্যন্ত ফেলে এসেছি। এ সাহেব ঘড়ির দিকে চায়ে বলছে, সাড়ে ছ'টার তখন দু মিনিট বিলম্ব আছে। নিজের হাতের ঘড়িটার দিকে চেয়ে দেখচে, সে ঘড়িটা ঠিক বলচে। সাহেব বলচে,

সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাদের আজ ছুটি থাকলো। যান, চলে যান। মিনিট দুয়ের মধ্যে আপিসটা পরিষ্কার হয়ে গেলো। খাজাঞ্চি আপনি নিজের আসনে গিয়ে বসে পরলো। সাহেব বললো, আপনি দশ মিনিট আগে বাঁশি দিতে হুকুম দিয়েছেন? খাজাঞ্চি বললো, কাল থেকে অনেক কাজ বাকি আছে sir

খাজাঞ্চি বললো, হ্যাঁ sir । ঘন্টা বা বাঁশি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার ওপরেই নেই। কাল থেকে অনেক কাজ বাকি পরে আছে। এখনো সব কাজ শেষ করা হয় নি। আপনি কি কারখানার মালিক নাকি? না মহাশয়, আমি মালিক না। আজ আপনাকে মাফ করলাম, কিন্তু এমন যেন না হয় । সাহেব গট গট করে চলে গেলো । শীতের দিনে খাজাঞ্চি ঘেমে উঠলো । বেচারির কপালে ঘাম মুছে, কাজে মন দিলো। টাকার বাস্কের একটা প্রণাম করিয়া, খাতা খুলে বসলো । আহ খাজাঞ্চিবাবু, টাকাটা আমাকে জলদি দিয়ে দিন তো। আহ উম অনেকে সাহেবের সই করা voucher একশো দশ টাকা দিতে হবে । খাজাঞ্চি বললো, এতো টাকা কি হবে? খড় কিনতে হবে। কয় দাঁড়াও বাপু, একবার শুধিয়ে আসি । উম বলে কাগজটা হাতে করে, খাজাঞ্চি সাহেবের ঘরের কাছে এসে দাঁড়ালো । পর্দা ঠেলে, ঢুকতে ভয় করছিলো, আবার গিয়ে ডাকলো মহাশয়? বললো আসুন। এই নিন সিলিপ এর টাকা । সাহেব তার মুখের দিকে চেয়ে বললো, টাকা কম আছে নাকি? মাথা চুলকিয়ে খাজাঞ্চি বললো, আজ্ঞে না । তবে? তবে কি? আজ কি কোনো বড়ো উম পাওনাদার আসবে? আজ্ঞে না । দোবো কি তাই শুধোচ্ছি? আহ বিস্ময়ে খাজাঞ্চির মুখের দিকে চাহিয়ে সাহেব বললো, মানে? তুমি কি বলতে চাইছো? আমি যখন সই করে দিয়েছি কাগচে, তখন তো তোমাকে দিতে বলেছি। একটা সেলাম করিয়া, খাজাঞ্চি সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলো। উম সাহেব আনন্দে পর্দাটার দিকে যাইয়া বললো, বোকা মানুষ। বাক্স খুলে টাকা গুনে, peon কে খাজাঞ্চি দিয়ে দিলো। বললো, সই করো। peon সই করে দিলো। টাকা নিয়ে সে চলে গেলো, কিন্তু খাজাঞ্চি বললো, শোনো শোনো। কি? দাঁড়াও তো আর একবার গুনে দেখি, ভুল হলো কিনা। আবার দেখেশুনে খাজাঞ্চি খাতায় খরচ লিখলো। এই যে এই জায়গায় খরচাটা হয়েছে। তারপর আবার সাহেবের ঘরের দিকে চলে গেলো। আহ মহাশয়! বলছে আসুন। কি কি বলচেন? আপনার কি হয়েচে? আজকে খড়ের টাকাটা দিয়ে দিলাম। manager অবাক হয়ে খাজাঞ্চির মুখের দিকে তাকিয়ে রইলো। খাজাঞ্চি একটা সেলাম করে, বাইর হয়ে গেলো। বারোটার ভোঁ বাজলো। আহ সান খাওয়াদাওয়া দেড় ঘন্টার ছুটি এসময়। মেসে এসে খাজাঞ্চি আপনার নিয়ম মতো জুতো জোড়া ঘরের ঠিক মধ্যস্থলে খুলে রেখে দিলো। তারপর গায়ের জামা খুললো, ঘটি গামছা তাতে বারান্দার তিন নম্বর গ্রামের খাটা লরিতে বসে তেল মাখতে লাগলো। store keeper ওদিকে তেল মাখছিলো, সে প্রশ্ন করলো, বড়দা, নতুন সাহেব লোক কেমন? খাজাঞ্চি নাম বদ্দিবাবু। খাজাঞ্চি উত্তর দিলো- ভালো লোক পাকা লোক, চিঠি আজ লিখছিলো খস খস করে, জলের মতো কলম চলছে যেন। বালতি ঘটি আছে খাজাঞ্চি উঠে দাঁড়ালো, লম্বা বারান্দাটায় জল রাখবার জন্য প্রত্যেক বাড়ে সেখানে লোহার জালা রাখা ছিল। আহ খাজাঞ্চি প্রত্যেক জালা হইতে দু ঘটি করে জল তুলে নিজের বালতিতে ভোরে নিলো। তারপর সামনের পোড়া জমিটার দক্ষিণ পশ্চিম কোণে পাথরটায় সান করতে বসে গেলো। ওপাশে সাহেব তখন ঘর দেখতে ঢুকলো, সমস্ত ঘর মেরামত চুনকাম করা হবে। তারই ব্যবস্থা করছিলো। খাজাঞ্চি সান সরিয়া ঘরে আসে, ঢুকলো। জয়, জয়, মা কালী। সে গামচা পরে বিব্রত হয়ে উঠলো, ঘরে সাহেব দাঁড়িয়ে। সাহেব বললো, আপনি এঘরে থাকেন? আজ্ঞে হ্যাঁ মহাশয়। আর গোবিন্দ থাকে। কিন্তু এ কিরকম ভাবে সাজিয়েছেন? একটা উত্তর দক্ষিণে একটা পূর্ব পশ্চিমে এই এই দিকে সব ঘুরিয়ে দিন। এদিকে উত্তর দক্ষিণে দিন। একি? ঘরের মাঝখানে জুতো? বলে, তিনি নিজেই পায়ে করে জুতো জোড়াটা একপাশে ঠেলে দিলেন। নতুন বন্দোবস্ত করে দিলেন লোকজন সহ। তবে বাইরে গেলেন- খাজাঞ্চি হলো, খাজাঞ্চির জায়গাটা। সে কিছুক্ষন হতভম্বের মতো দাঁড়িয়ে রইলো শশী মিস্ত্রি ঘরে- আমাদের গুল দেওয়ালে হাতমোজা তেলকালি মাংসের হলুদ দাগ পরে আছে, তারপর পিছনে হলুদ পর্যন্ত কালি দাগ। আহ সাহেব ফিরে দেখলো, খাজাঞ্চি কি বলচে! ছাড়েননি এখনো? যান আপনি যান কাপড় ছেড়ে আসুন। sir আজগে না আমার আপনি বসুন। হম হটাৎ রুষ্ট হইয়া সাহেব বললো, না না। আপনার জন্য অন্যের অসুবিধা হচ্ছে। খাজাঞ্চি ফিরে এসে ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়ে রইলো। আহ room এর গোবিন্দ স্নান আপনি সাহেব আপনি কেমন আছন জী ভালো আছি আপনি কেমন আছেন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 জী আমিও বাংলাদেশে কৃষি খৎ নিয়ে আপনা সাথে কিছু কথা বলতে চাই জী তা হলে আপনি আপনার বেতব শুরু করতে পারেন জী বাংলাদেশ কৃষি খাটো নিয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করছি যে বাংলাদেশে কৃষি ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন আনলে আর কি সেটা ভালো হয়ে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 আসলে এ কথা বলেছেন আবার কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে সাথে কথা বলতে গেলে আসলে বলা হলে আমরা হচ্ছেই কিরিসি প্রযুক্তি এবং কৃষিম প্রধান দেশ কারণ আমরা হচ্ছেই বাঙালি থেকে একমাত্র কৃষি উপরে নির্ভর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 কেমন একটি পিশাব যেমন তার পুরো তা পরিশ্রম ফল একটি ফসল চাষ করে তার সুপ্রসন্ন পরিশ্রম করে বেবস্তা বোণা দায়িত্বযখন বায়জাতকরণ করে তখন ই কিন্তু আসলে সেই জিনিস তা আমারদের ঘরে উঠে আসে এবং তাদের অপ্লান্ট পরিশ্রম ফলে কিন্তু আমরা আসলে সফল তা অর্জন করি বা আমরা দিন দিনানিপাত করতে পারি তো আসলে কৃষি ক্ষেত্রে বলতে গেলে এখন আমাদের কৃষি ক্ষেত্রে নিত্তপ্রজন্যে অনেক কিছু চলে আসছে আরও প্রযুক্তি নতুন নতুন ক্ষেত্রে আমাদের দেশে আখন যে হতো মাধ্যময়ীর দেশ হয়ে গেছে এবং তথ্যের অনেক প্রযুক্তি সাথে আমাদের অনেক মিসলার গুলু সরকার আমাদের দেখিয়ে দিয়ে চে এই গুলু দাদা কিন্তু আমাদের কৃষক বন্ধ রা অনেক খুব প্রকৃত হচ্ছেই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 ready করে বের করে চলে আস্তে পারতেছে এই রকম নানা রকম আরও বিভিন্ন machine উতলা বের করছে যার মদদে আমাদের কৃষক বিন্দু দের আরও মতুন আর পরিশ্রম করতে হয়ে না তো আপনি এই ব্যাপারে কি বলতেচান আসলে বাংলাদেশ কৃষি খাদ অনেক অধিকাংশ এগিয়ে গেছে বাংলাদেশে মানো একটা আসি percent এ কৃষি উপরে নির্ভরশীল এই দেশে মনে করেন যে জীবিকা বেশি ভাগে ই কৃষি উপর থেকে আসে অৱশ্যে অৱশ্যে আবার হচ্ছেই বাংলাদেশে মানবনিদন মানে কৃষি কৃষি ছাড়া চলতে পারে না এইটা হচ্ছেই বলা তোলে আর কি জী জী জী হেঁ এই বিষয়ে আপনি কিছু মতামত দেন জী অবসয়ে আমি আমি কৃষি ক্ষেত্রে অনেক তা মতামত থাকবো কেন না কৃষি হচ্ছেই আমাদের একটি ওটুরনিয়ে বিষয়ে যেমন হয়ে আপনি বলতে পারেন যে আমাদের কৃষি খাতে অনেক তা কিন্তু আমরা পরিবর্তন দেখতে পারি আমাদের হচ্ছেই সৈরত দেশ বড় মাসে এক বছর হয়ে তো এই যে বড় মাসে ভিতরে তো বছর বছর কিন্তু নিত্তম রতন ফসল উৎপাদন হয়ে এই ফসল গুলু তো কিন্তু অনেক রকম দেখছে মোসোমই ফসল আছে আবার আপনার নানা রকম যেই ফসল গুলু থাকে এই ফসল গুলু কিন্তু কথন পরিশ্রমে ক্ষেত্রে এই গুলু কিন্তু উপার্জন করা যায় আর আমাদের কৃষক বৃন্দদের কিন্তু অনেক

বিনা মূল্যে বীজ বিতরণ করছে বার বিতরণ করছে এই গুলু কারণ আমাদের আরও প্রক্ষিত্রে হচ্ছেই দেখা যাচ্ছে যার পাঁচ বিঘা ছয়ে বিঘা জমিন আছে সরকার তাকে কিছু প্রদান করলো কিছু চার প্রদান করলো যেতে সুবিধা হচ্ছেই কি যা অসহায় দরিদ কৃষক বিন্দু রা আছে সামর্থ হচ্ছেই না তাদের চার বেশি পক্ষ নেই তাদের কে সরকার প্রদান করতেছে এবং তারা সেই গুলু দিয়ে পরোক্ষ নিতে হচ্ছেই এই ক্ষেত্রে বলতে পারি কৃষি আমাদের অনেক একটি অপ্রসন্ন বিষয়ে তো কৃষি তে অনেক কিছু ই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

সঠিক ভাবে পরিচলনা করা যায় ইনশালাঃ তারাও সফল বাংলা লাফ করবে এবং আমাদের অর্থ এনে তারা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে তা রাবি সাহেব আপনি আমি আপনার কাছ থেকে জানতে চাচী যে এই যে নতুন যে আমাদের ফল বাগান যে চাষ গুলু এই সব গোটা আপনি কিছু বলতে পারবেন জী অবশ্য বলতে পারবো আমি কেন বিষয়ে তা হচ্ছেই বাংলাদেশ সরকার ফল মূল রাস বাদী বিষয়ে অনেক ই অবরুদ্ধ হচ্ছেই আবার মনে করেন যে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে অনেক পড়া সোনা করছে ছাত্র ছাত্রী রা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 মানে আমরা কি চাষ করে বেশি লাভ মান হতে পারি এই বিষয়ে আপনি কিছু মতামত চাচী আমি জী জী অবসয়ে এই বিষয়ে আমি কিছু ক্ষেত্রে সমভূত আমি ধারণা দিতে পারবো যে প্রথমে বলতে পারি যে আমাদের যারা যুবক বিন্দু ভাই রা আছে তারা অৱশ্যে যেই নতুন যেই একটি ফল আইসে চে stawberry আছে কমলা লেবু apple এই গুলু ছায়াস করলে অনেক তা লাভ মান হয়ে তার পরে এখন আমার নতুন আসছে যে hybrid যে মাছ গুলু আছে যে পোনা মাছ গুলু এই গুলু কিন্তু প্রচুর পরিমাণে লাভ হচ্ছেই আর যেই আমাদের যেই কমলা নিম্বু তার পরে হচ্ছেই বাড়ান বেদনালেভেল যে গুলু আছে apple এই জিনিস গুলু কিন্তু চাষ করলে আমাদের যুবক ভাই রা কিন্তু আসলে অনেক উপকৃত হতে পারবে আর এইগুলা তে এমন গুলু একটা জিনিস এই গুলু আমার দেশে ও চালানো যায় plus হচ্ছে বাইরে দেশে রক্তৰ করা যায় আর এই ফল গুলু চাহিদা অনেক বেশি তো আমি বলতে যাচ্ছি আমার একটা প্রশ্ন ছিল জী জী বলেন প্রশ্ন ছিল বাংলাদেশে মহামারী কারণ কৃষি খাতে কি কোনো ক্ষতির মুখ মোখি হয়েছে এই বিষয়ে আপন ই কি বলতে চাচ্ছেন জী জী আমি অবশ্য এই বিষয়ে তে আপনা কে বলতাম আপনি বলে আমার আরও সুবিধা করে দিলেন আমাদের যেই অতি একটি স্টোর আমাদের উপর আসলে কি বলবো ঝড় বোরে গেছে পুরো সারা বিশ্ব বয়ে যেই করোনা মহামারী এই করোনা মহামারী তে শুধু আমাদের কৃষি খাতে না প্রত্যেক তা খাতে যেই যেখান থেকে ও উপপসিত ছিল সবার ক্ষেত্রে কিন্তু আসলে এই মহামারী আকার তা ধারণ করেছে কেন না এটি এমন একটি মহামারী আকার ছিল যে কেউ কখনো ঘর থেকে বের হতে পারি তাদের কোনো কাজ মকরম ভালো ভাবে সাজন করতে পারে আর আমাদের কৃষি ক্ষেত্রে সেটা তো কৃষক বিন্দু ভাই রা তারা ভালো ভাবে চাষ বাস কিছু করতে পারে এই সব কৃষি ক্ষেত্রে তাদের ফসল বারাজাত কর্ম করতে পারি নি মানে এক পোকা অনেক কষ্ট সাধনে হতে তারা দিনানুপাত করছে এখন মোটা মতি তারা আবার উঠে ড্রোন চেষ্টা করতেছে তো মহামারী জন্য আমাদের অনেক একটি ভয়ঙ্কর পরিবেশ চলে আসা ছিল সহমত এখন তাই নিষ্কৃত হয়ে গেছে তার আর কোনো প্রকোপ নেই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 অধিকাংশ কৃষি প্রযুক্তি মানে অনেক ভালো হয়ে যাচ্ছেই আগে তো কৃষি প্রযুক্তি তেমন একটা ছিল না এখন বাইরে থেকে কৃষি প্রযুক্তি আসছে দেশে আবার মনে করেন যে সরকার free তে অনেক কৃষি প্রযুক্তি দিচ্ছে হচ্ছেই plus হচ্ছে যুবন নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশে অনেক তয়রি হচ্ছেই এই আর কি সরকার অনেক অংশে কৃষি ক্ষেত্রে অনেক সহজ সহজিয়া করছে

হেঁ আসলে যুবনয়ন হচ্ছেই একটি প্রশিক্ষণ কেন্দ্র সেখানে যুবক দের প্রশিক্ষণ দিয়েন হয়ে হাথে কলমে দেখা যাচ্ছে যে সেখানে সাত দিনের এক সো তিরিশ দিনের এক তিন মাসে এইরকম ভাবে প্রশিক্ষণ দেব হয়ে দেখা যাচ্ছে খামার বিষয়ে গরু ছাগল পালনে বিষয়ে মুরগি পালনে বিষয়ে মৎস চাষে বিষয়ে এই গুলু তাদের প্রশিক্ষণ দিয়া হয়ে এবং সেখানে প্রশিক্ষক রা থাকেন তাদের তারা আমাদের যারা তাদের কে হাথে কলমে শিকিয়ে দেন এবং এই সোমপুরিকী ক্ষেত্রে তারা যদি ভালো ভাবে ভালো ভাবে যদি training করায় আর কি সোপান তারা সুন্দর ভাবে সেখান থেকে কাজ কর্ম সাধন করে তারা ওখান থেকে ঋণ নিতে পারে কেন না এটি হচ্ছে যে আমাদের সরকার থেকে একটি তারা প্রকল্প পায়ে সেখান থেকে তারা ঋণের বেবস্তা নিতে পারে এই জন্যে আমি জানি যে জীবযুন্ন ক্ষেত্রে থেকে যেই ভাই রা বের বা যারা প্রশিক্ষণ করে তার পরে অবশ্যি তে যদি ইচ্ছা করে তারা অনেক কিছু করতে পারবে টি আপনি বলতে চাচ্ছেন এই বিষয়ে জী যুবজোনে অনেক ই প্রশিক্ষণ করতে চেন এমন কি গিনে গেনিয়ে লগ গুলু যুবনণে প্রশিক্ষণ করতেছে হচ্ছে সব চর্চা হচ্ছেই সব কিছু হচ্ছে জীবাক্যজ্ঞে কৃষি বিষয়ে অনেক ধারণা দিচ্ছে আমি আসলে বলতেচাচ্ছি কি আমরা স্বাদানতো জমিন তে কোন ফসল চাষ মানে হচ্ছে কোন গোবসার বেবহার করি আবার কোন গোবসার বেবহার করলে সব থেকে বেটার হয়ে জী অবসয়ে আসলে গোবরসার বলতে গেলে এখানে

গোবর সার তে আসলে পটাস যে চার গুলু আছে এই গুলু আসলে জমিন ক্ষেত্রে ভালো হয়ে আখন নতুন প্রযুক্তি সময়ে দেখা যাচ্ছে অনেক রকম সার তারা বেবহার করে কিন্তু আসলে যে যেবসার তা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

আমাদের যেই আগে কার যেই চার গুলু ছিল যেবছৰ পচয়ে রোসায়েনিক এই পটাসিয়াম এই সব যে চার গুলু ছিল এই গুলু তে কিন্তু মোটা মতি ভালো প্রুরিটা হতো কিন্তু এখন এই নতুন করে যে নিত্য নতুন অনেক চার বের করেছে এই গুলু দিলে কিন্তু আমাদের জমিন গুলু অনেক নষ্ট হয়ে যায় আর আর একটা কথা বলবো যে এই কৃষি বিষয়ে ক্ষেত্রে আপনি সেই যদি আর একটু কিছু ধারণা দিতে আমাদের কে তা বিষয়ে কৃষি বিষয়ে ধারণা বলতে গেলে প্রায় অনেক বিষয়ে ধারণা দেয়া যায় কিন্তু কৃষি ভিতরে কৃষয়ে ধারণা তা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে মনে করেন যে কৃষি ধারণা মানে আপনি যেখান সেখান থেকে নিতে পারবে আমি আপনার থেকে একটি বিষয়ে ধারণা নিয়ে খুব গুরুত্বপূর্ণ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

হ্যাঁ তোর সেদিন মনে আছে আমরা আহ কেমন বেড়াতে গেলাম এই তোর অক্টোবরে হ্যাঁ পুজোর পরে। হ্যাঁ

আহ কত তারিখ ছিল?

বারো তারিখ গেলাম তাইতো?

বারো তারিখ গেলাম। বারো তারিখ বোধ হয় আমরা ইয়ে তে গেলাম। আমরা flight এ গিয়েছিলাম তাই তো?

বারো তারিখে গিয়ে আমরা অমৃতসারে গেলাম অমৃতসারে তোমার স্বর্ণ মন্দিরে ঘুরতে গিয়েছিলাম বারো তারিখে আহ অমৃতসারে গিয়েছিলাম রাতের বেলা। তেরো তারিখে স্বর্ণমন্দিরে ঘুরতে গিয়েছিলাম। স্বর্ণ মন্দিরটা তো সামনে থেকে দেখলাম আহ মানে ওটা তো ইয়ে ছিল যে স্বর্ণ মন্দির কী রকম হয় সবারই একটা থাকে আশা

হ্যাঁ সামনাসামনি দেখবো। আর আমাদের তো ইয়ে তোমার ওখানে সামনাসামনি দেখে তো অসাধারন অসাধারণ দৃশ্য তাই না? দারুন দারুন দারুন মানে

আবার আহ আবার এটা মনে আছে যে তোমার আহ দিনের বেলায় একটা আলাদা রকম সৌন্দর্য ছিল স্বর্ণ মন্দিরে আবার রাতের বেলায় একটা অন্যরকম সৌন্দর্য

দিনের বেলা একরকম আর রাত্রে বেলা একরকম সুন্দর একদম অপূর্ব। অপূর্ব আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা রাতের বেলাও দেখেছি স্বর্ণ মন্দিরে যে রকম সৌন্দর্য আবার দিনের বেলাও আমরা দেখেছি একদম আর উম কী সুন্দর ওখানে প্রসাদটা কী সুন্দর।

এই যে সুবিধা কী দারুন খেতে মানে বাড়িতে যখন তো বানানো হয় কিন্তু মানে বাড়িতে যে ঐরকম অত সুন্দর বাড়িতে যত সুন্দর ভাবেই বানাই না কেন স্বাদটা কিন্তু ওমন হয়না। এতটাই সুন্দর খেতে আবার গরম। একদম আর আবার খাওয়ার পরে কত ক্ষন ধরে হাতে সেই ঘি এর একটা সুন্দর গন্ধ হাত থেকে মানে বের কতক্ষন গন্ধটা রয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ। আবার তোমার ওখান হ্যাঁ ওখানে ও ওদের যা মানে ভক্তি ওদের আমাদের মা মাথায় যেটা বাঁধে মাথার চুলটা যেনো দেখা না যায়। সব সময় মাথাটা ঢাকা দিয়ে রাখতে হবে। তোমার মনে আছে যখন প্রসাদ নিতে গিয়েছিলাম আমি ওটাই বলতে যাচ্ছিলাম হ্যাঁ। প্রসাদ নিতে যাওয়ার সময় অনেক প্রসাদটা নেওয়ার জন্য হাতটা পাততে গেছিলাম তো ওখানে মাথার ইয়েটা আমার খুলে গিয়েছিল মাথার ঢাকাটা সঙ্গে সঙ্গে ওরা বললো মাথায় ঢাকা দাও ওদের একটা অন্যরকম আহ ইয়ে আরকি। যখন ওই আমরা ছবি তুলছিলাম তখন ছবি তুললেও সেই হাত জোড় করে ছবি তুলতে হবে মনে আছে তোমার ইয়েটা কেমন হাত থেকে phone টা কেড়ে নিল? হ্যাঁ নিয়ে নিয়ে ছিল হাত জোড় করে ছবি তুলতে হবে আহ তারপর ওদিকে পিছন ফিরে ছবি তোলা যাবে না ওদের অনেক কিছু নিয়ম। না পিছন ফিরে তোলা যাবে না আর যদিও তুলতে হয় হাতটা জোড় করে আহ তুলতে হবে হ্যাঁ হ্যাঁ আর মাঝে যে জলটা ছিল পুুকুরের মতন ইয়ে করা জলটা। ওই জলের ভেতর মাছগুলো কী দারুন ছিল কী সুন্দর কী সুন্দর ভীষন সুন্দর। আহ মাছগুলো বড় বড় তুমি নিচে জলে দাড়িয়ে ছবি তুলেছিলে আর বিভিন্ন রঙের বিভিন্ন রঙের মাছ ছিল অনেক রকম রঙ ছিল খুব সুন্দর। ওই যে ওদের ওদের লোকেরা ওইযে উম সবাইকার জুতোগুলোকে আহ বস্তার মধ্যে ভরে ওটা ওরা বলছে যে ওরা ওটা ওরা পূন্য মনে করে হ্যাঁ মানুষের সেবা ও ওই জিনিসটা কেউই করতে পারবে না ওরা যেটা করছে মানে অন্য মানুষের জুতো হাত দেবো জুতো এ করবো তো সেটা আমাদের একটা ইয়ে হয় মনের মধ্যে কিন্তু ওরাই ওটাকে যে ওরা পূণ্য সঞ্চয় করছে

এত ভালো ওরা মানে জুতো গুলো

নিয়ে বস্তার মধ্যে করে নিয়ে ওরা যত্ন করে রেখে দেয় তুমি যতক্ষন ভিতরে ঘুরবে ততক্ষন ওরা যত্নভাবে রেখে দেবে ওটা।

তারপর ওদের আহ বাড়ির লোকেরাও মানে আহ সন্ধ্যে বেলায় বা সকাল বেলায় ওরকম মাঝে মাঝে নিয়ম করে আসে যে ওখানকার যে সমস্ত সারাদিনই তো ওখানের মানুষ খায় ওখানকার খাবার তো যাতে তাদের বাসনগুলো ধুয়ে ওরা সেটাও পূণ্য মনে করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও বাসন গুলো ওরা ধোয়। বাসন গুলো ধুয়েও মনে করে ওরা পূণ্য সঞ্চয় করছে।

ওদের ওদের মন ওদের মানসিকতাই অন্যরকম আমাদের বাঙালী থেকে একদম সম্পূর্ণ ওরা আলাদা।

পা টা লেগে গিয়েছিল অনেকটা নিচে পা টা পড়ে গিয়েছিল।

একদম আসলে মায়ের ওই যে হাটুটা সেই উম মায়ের তো operation হয়েছিল না? হাটু ইয়ে করার পর হ্যাঁ সমস্যার জন্যই তো ওইরকম একটু সাবধানে সাবধানে চলতে হয় ওই জন্যই তো যে লেগেও গেল ভালই লেগে গিয়েছিল মা সেই বসে পরল ওইরকম পুরো আহ পুরোটা মা ঘুরেছে তাও ওই হাটুটা নিয়ে আহ কিন্তু মায়ের ও অনেকটা ভালো লেগেছে আরেকটুখানি

না না কিছু মনে হয়নি তারপর তোর ওই আমরা যখন দেখতে গেলাম সকালবেলায় প্রচন্ড ভীড় ছিল মেয়েগুলো তো মেয়েগুলো তো দাড়াতেই পারছিল না ওই ভীড় এর মধ্যে কিন্তু অত ভীড়ের মধ্যেও আমাদের এখানে হলে একজনের ঘাড়ে একজন পড়ে গিয়ে যে যাচ্ছে তাই ঝামেলা কান্ড হত।

অত রোদে কিন্তু কত বড় বড় পাখা ছিল দেখেছো? চারিদিকে হাওয়া হচ্ছিল যাতে মানুষ গুলো যে আমরা দাড়িয়ে আছি আমাদের যাতে কোনো কষ্ট না হয় গরমে। কত পাখা বড় বড় পাখা ছিল। মানে কষ্টই লাগে নি যে অতক্ষন রোদের মধ্যে দাড়িয়ে হ্যাঁ কোনো কিছুই মনে হয় নি

তারপরে আমরা ওখান থেকে আহ কোথায় গেলাম যেনো? আমরা ওখান থেকে ডালহৌসি গিয়েছিলাম আহ তারপরে তোমার ওখানে গিয়ে একটুখানি ঘুরে আসলাম ঘুরে আসার পর তারপরে আমরা তোমার ইয়েতে গেলাম মানালি গিয়েছিলাম।

ওখানে বাজারটা পুরো ঘুরলাম একটা মন্দির ছিল ওখানে উম সেটা আমরা দেখলাম ওখানে আবার ঝর্ণাও ছিল গিয়েছি সবাই ওখানে আবার হাত ধুলাম। হ্যাঁ ওটার নামটা আমার মনে পরছে না আমার এই মুহুর্তে ওখানে ছিলাম সে পাহাড়ের মত ওপরে উঠে গেলাম আমরা গিয়ে উপর তেকে ঘুরে আসলাম নিছে তার ঝর্ণা ছিল হম ওই হ্যাঁ হ্যাঁ নিচে তাই ঝর্ণা ছিল খাড়াই ছিল এত খাড়াই মানে সে উঠতে আর নামতে প্রচুর কষ্ট হয়েছিল আমাদের । আমরা উঠেছিলাম বাবা মা নিচে বসে ছিল ওই জন্য ওরা বললো যে আমরা যাব না অনেক কিছু পায় লাগবে। তাই ওরা বসে ছিল আমরা গিয়েছিলাম